এই ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলি গাছ। অনেকগুলি ছোট ছোট বাড়ি। সামনে একটি-ই- মহিলা দাঁড়িয়ে। পাশে আছে একটি স- রেলিং । সামনে একটি জলাশয় পাশে একটা বড় গাছ সামনে অনেক গ- দূরে অনেকগুলি নারকেল গাছ দেখা যাচ--